দেখতে পাচ্ছি অনেক রকমের ছবিও আছে | সেখানে একটা টেবিল আছে একটা তোমার চেয়ার আছে চেয়ার এ কোনো লোক নাই এবং কা--

তলে বাঁধা কফি দেখতে কতটা সুন্দর লাগে তোমরা তো জানোই তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁধা কফি অনেক গুলো আছে এবং বাঁধা কফিতে জমিতে অ-নে-ক ঘাস রয়েছে।

এ আলু | আলু খেতে খুব কিন্তু ভালো লাগে | আলু ভাজা আলু তরকারি এসব কিন্তু ভালো লাগে | আর এই আলুগুলা হয়ত কোন কেনাকাটা থেকে ছবি তোলানো হয়েছে | মাটি থেকে তাজা --